নমস্কার
জিচেমপেইন্ট এ এডিটিং মলিকিউলস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব পরমাণুতে আন বাউন্ড ইলেকট্রন যোগ করা
কার্বনিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের কাঠামো আঁকা
এক শ্রেনীর পরমাণুতে লোকাল চার্জ পরিবর্তন করা
আমরা এও শিখব একটি পরমাণুতে লোকাল চার্জ পরিবর্তন করা
সাইক্লিক অণু যোগ করা
মনো সাইক্লিক অণু বাই সাইক্লিক অণুতে রূপান্তর করা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
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
আমি একটি নতুন জিচেমপেইন্ট এপ্লিকেশন খুলেছি
প্রথমে অ্যামোনিয়ার কাঠামো আঁকি
কারেন্ট এলিমেন্ট ড্রপ ডাউনে টিপুন
টেবিল থেকে N নির্বাচন করলে টুল বাক্সে N দেখতে পারবেন
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
তারপর ডিসপ্লে আরিয়া তে টিপুন
এখানে নাহ3 দেখতে পারবেন
বড়হাতের H টিপলে শুরুতে H এর সাথে এলিমেন্টের তালিকা সহ একটি সাবমেনু দেখায়
তালিকা থেকে H নির্বাচন করুন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
নাইট্রোজেন পরমাণুর ত্রি বন্ধন আঁকতে নাইট্রোজেন পরমাণুতে বন্ধন তিনবার টানুন
পিরামিডের মত কাঠামো আঁকতে বন্ধন এইভাবে রাখুন
এখন নাইট্রোজেন পরমাণুতে আন বাউন্ড ইলেকট্রন জুড়ি যোগ করি
এড আন ইলেকট্রন পেয়ার টো আন আতম টুলে টিপুন
এরপর অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণুতে টিপুন
পরিবর্তন দেখুন
এখন অ্যামোনিয়ার নাইট্রোজেন ইলেকট্রন জুড়ি রয়েছে
এই জুড়ি বন্ধনে অংশ নেয় না
এই ইলেকট্রন জুড়ি হল স্বতন্ত্র জুড়ি
নির্দেশিত কাজ হিসাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের কাঠামো এঁকে ফসফরাস পরমাণুতে আন বাউন্ড ইলেকট্রনের জুড়ি যোগ করুন
এখন কার্বলিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের কাঠামো দেখি
এখানে কার্বনিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের কাঠামোর স্লাইড রয়েছে
প্রথমে অ্যামোনিয়ার কাঠামো উপরে রাখুন
সিলেক্ট ওনে ওর মোরে অবজেক্টস টুলে টিপুন
অ্যামোনিয়ার কাঠামোতে টিপুন এবং এক দিকে টেনে আনুন
কার্বনিক অ্যাসিডের কাঠামো আঁকি
কারেন্ট এলিমেন্ট ড্রপ ডাউন বোতামে টিপুন
C নির্বাচন করুন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
ডিসপ্লে আরিয়া তে টিপুন
তিনটি বন্ধন এইভাবে আঁকুন যাতে তারা উল্টানো Y তৈরী করে
যে কোনো একটি বন্ধনে দ্বি বন্ধনে হিসাবে চতুর্থ বন্ধন আঁকুন
কারেন্ট এলিমেন্ট ড্রপ ডাউন বোতামে টিপুন
O নির্বাচন করে এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
কার্সার বন্ধনের কাছে নিয়ে যান
তিনটি বন্ধনের অবস্থানে টিপুন
এটি কার্বনিক অ্যাসিডের কাঠামো আঁকা হয়েছে
এখন সালফিউরিক অ্যাসিডের কাঠামো আঁকি
কারেন্ট এলিমেন্ট ড্রপ ডাউনে টিপুন
S নির্বাচন করে এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
h2স্ দেখুন
ডিসপ্লে আরিয়া তে যে কোনো স্থানে বড় হাতের O লিখুন O এবং ওএস বিকল্পের সাথে একটি সাবমেনু খোলে
O নির্বাচন করুন
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন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
প্রপার্টি মেনুতে বন্ধনের দৈর্ঘ্যের ভ্যালু 200 বা তার উপরে বৃদ্ধি করুন
h2স্ এ টিপে ওহ থেকে S এর তিনটি বন্ধন আঁকুন
S এর নিকট ধনাত্মক চার্জ রয়েছে
এটি প্রদর্শনের কারণ হল সালফারের যোজ্যতা 6 হতে হবে
চতুর্থ বন্ধনের জন্য প্রথমে S এ টিপুন
মাউস ধরে রেখে বন্ধন এক প্রান্তে নিয়ে যান
এখন দ্বি বন্ধনকে বিপরীত বন্ধনে পরিবর্তন করুন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
তারপর কাঠামোর বিপরীত়ে বিদ্যমান বন্ধনে টিপুন
উল্লেখ্য যে ধনাত্মক চার্জ আর দৃশ্যমান নয়
সালফিউরিক অ্যাসিডের কাঠামো তৈরী হয়েছে
এরপর কার্বনিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের কাঠামোতে লোকাল চার্জ যুক্ত করুন
এটি দেখাতে ডিক্রিমেন্ট থে চার্জ ওএফ আন আতম টুলে টিপুন
কার্বনিক অ্যাসিড কাঠামোর দুটি ওহ গ্রুপে টিপুন
লক্ষ্য করুন যে কার্বনেট আয়ন সিও32 তৈরী হয়েছে
সালফিউরিক অ্যাসিডের কাঠামোতে লোকাল চার্জ দেখাতে ডিক্রিমেন্ট থে চার্জ ওএফ আন আতম টুলে টিপুন
সালফিউরিক অ্যাসিডের দুটি বিপরীত ওহ গ্রুপে টিপুন
লক্ষ্য করুন যে সালফেট আয়ন সো42 তৈরী হয়েছে
এখন নাইট্রিক অ্যাসিডের কাঠামো এঁকে নাইট্রেট আয়নে লোকাল চার্জ দেখান
আপনার করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত
এখন আমি দ্রুত পরমাণুতে লোকাল চার্জ যোগ করা প্রদর্শন করব
ডিসপ্লে আরিয়া তে যে কোনো স্থানে বড় হাতের N লিখুন
প্রদর্শিত সাবমেনু খুলে না নির্বাচন করব
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
তারপর ডিসপ্লে আরিয়া তে টিপুন
সোডিয়াম পরমাণু প্রদর্শিত হয়
ইনক্রিমেন্ট থে চার্জ ওএফ আন আতম টুলে টিপুন
না তে টিপুন
সোডিয়াম পরমাণুতে ধনাত্মক চার্জ লক্ষ্য করুন
একইভাবে একটি পরমাণুতে ঋণাত্মক চার্জ যুক্ত করতে পারি
এটি ডিক্রিমেন্ট থে চার্জ ওএফ আন আতম টুল নির্বাচন করতে হবে
এখন সাইক্লিক অণু আঁকা শিখি
এইজন্য আমরা একটি নতুন জিচেমপেইন্ট উইন্ডো খুলবো
টুলবারে ক্রিয়েট a নিউ ফাইল আইকনে টিপুন
নিশ্চিত করুন যে C অর্থাত কার্বন এলিমেন্ট রূপে নির্বাচিত রয়েছে
এছাড়াও বন্ধনের দৈর্ঘ্য 200 বা তার অধিক হতে হবে
টুল বাক্সের চতুর্থ টুলবার হল সাইকেল টুল
এখানে বিভিন্ন টুল রয়েছে
উদাহরণস্বরূপ এড a থ্রি মেম্বার্ড সাইকেল এড a ফোর মেম্বার্ড সাইকেল আরো কিছু সাইকেল টুল এবং তারপর এড a সাইকেল টুল আমরা এড a ফোর মেম্বার্ড সাইকেল টুল ব্যবহার করব
এটিতে টিপুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
এখন কোণায় সাইকেলে একটি পরমাণু যোগ করুন
যে কোনো একটি কোণায় ডান ক্লিক করুন
একটি সাবমেনু খোলে
আতম নির্বাচন করে ডিসপ্লে সিম্বল এ টিপুন
একইভাবে প্রতিটি কোণায় পরমাণু যোগ করুন
প্রাপ্ত কাঠামোটি হল সাইক্লোবিউটেন
এখন মনো সাইক্লিক যৌগকে বাই সাইক্লিক যৌগতে বদলাই
এড a সিক্স মেম্বার্ড সাইকেল টুলে টিপুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
সাইকেলের বন্ধনীতে কার্সার রেখে আবার টিপুন
বাই সাইক্লিক যৌগ লক্ষ্য করুন
এখন টুলবারে সেভ থে কারেন্ট ফাইল আইকনে টিপুন
সেভ এএস ডায়ালগ বাক্স খোলে
ফাইলের নাম এডিটিং মলিকিউলস দিন
সেভ বোতামে টিপুন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি একটি পরমাণুতে আন বাউন্ড ইলেকট্রন যোগ করা
কার্বনিক এবং সালফিউরিক অ্যাসিডের কাঠামো আঁকা
এক শ্রেনীর পরমাণুতে লোকাল চার্জ যোগ এবং পরিবর্তন করা
আমরা এও শিখেছি একটি পরমাণুতে লোকাল চার্জ যোগ এবং পরিবর্তন করা
সাইক্লিক অণু যোগ করা
মনো সাইক্লিক অণু বাই সাইক্লিক অণুতে রূপান্তর করা
নির্দেশিত কাজ হিসাবে ডিসপ্লে আরিয়া তে এড a সেভেন মেম্বার্ড সাইকেল এটি ট্রাইসাইক্লিক যৌগে পরিবর্তন করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorg What a Spoken Tutorial এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ